আমি যখন ছোট ছিলাম আমার অত কিছু মনে নেই আমার মনেই হচ্ছিল না কি আমি নিজের brain দিয়ে কিছু operate করছি আহ আমার মাথায় কিছু চলছে কিনা সেটা আমি বুঝতেই পারতাম না but আহ কিন্তু আমার মনে আছে কি যত আমি বড়ো হতে থাকলাম তত first আহ এক দুই grade এর থেকে একটু একটু জিনিস বোঝা শুরু হলো তাতে তিন চারে আমার মনে আছে আমার অতো বন্ধু হতো না এই time এ তো but আমরা তখন বন্ধুর দরকারও অত মনে পড়তো না,

আহ আমার তখন অত বন্ধু হতো ন আমি class এ একলা বসে থাকতাম but একটা দুটো লোকেদের সাথে কথা হতো খেলা হতো ওইসব হতো but কিন্তু অত বেশি হতো না আর বাড়িতে আমার আহ বাড়িতেও আমার বন্ধু ছিল না আমার বোন আছে বড় বোন তার সাথে হি আমি তার আর তার বন্ধুদের, সাথেহি আমায় পাঠানো হতো তো আমি ওদের সাথেই বন্ধুত্ব করতাম তারপরে আসে fourth fifth এ fourth fifth এ বাচ্চারা আসলে আহ ওরা একটু মুশকিল হয়ে যায় deal করা ওরা অনেক বেশি কথা বার্তা বলে ওরা নিজের কথাগুলো বারিয়ে চারিয়ে বলে ওরা,

তখনও কোনো exam কোনো পরিক্ষা ওইসবের কোনো stress থাকে না আর তুমি জিনিস বুঝতেও পারো, তুমি নিজে ভালো কি এখন ভালোবাসো, সব বোঝা হয়ে যায়, তুমি অত একটা figure out করে নাও তুমি বুঝে যাও কি কি করার উচিত, কি করার উচিত না তো এই age এ বাচ্চারা এসে, এখনো একটা ওই innocent থাকে এখনো ছোট বাচ্ছা ভালো বাচ্চা মতন থাকে but আহ কিন্তু,

ওরম একটা understanding একটা বোঝা create হয়ে যায়।

বুঝতে পেরে যাও কি হ্যাঁ এখন তো বন্ধু বলে কিছু হয় আর বন্ধুদের দরকার actually তো হয় but আমার কিন্তু আমার মনে আছে কি আমার অতো ভাল লাগতো না কারন যে, আমার কোনো বন্ধু ছিল না আহ বানানো আমার জন্য অত যেটা ওরা বলে না introvert সেটাহি আমি তো আমার জন্য বন্ধু বানানো, নতুন জিনিস ছিলো নতুন একটা compact ছিল, তারপরে আহ বন্ধু ততো বানাইনি কিন্তু আরেকটু আরো লোকেদের সাথে কথা বলা শুরু হলো. তারপরে আহ আমি বেশি school এর জিনিসেও part নিতাম না কারণ যে একটু আহ একটু অদ্ভুত লাগতো আমার আর ভয় ভয় লাগতো আর আমি nervousness যেটা হয়, তখন ওই age এ ওই সব skills develop করছে কথাবার্তা বলার জিনিস পরার যেটা বলে creativity সেসব যে আহ তোমার কাছে skills বাড়ছে সে সব তখনই,

যেমন কি আমি এখন একটা psychology student হচ্ছি আর এএর সাথে বলে কি আহ তোমার নিজের self concept অনেক বেশি high হয়ে যায় তো আর এরম কথা হয় যে তুমি আহ তুমি এখন এই দুনিয়াতে একলা হচ্ছো main character এর মতন হচ্ছো আর তোমার আশেপাশের লোকেরা তোমার life তোমার জীবন সব থেকে বেশি কঠিন সবথেকে মুশকিল, তোমার আশেপাশের লোকেরা অত বেশি জানে না কি চলছে তো তখন আহ হয় তখন আস্তে আস্তে পড়াইয়ের ও যে হয় না, দাবাব টা পড়া এর pressure ওটাও আশেপাশে এখানটা ওখান থেকে শুরু হয়ে যাই আসা জনকি মা বাবা বলবে কি যে তোমার বড় হয়ে science নেওয়ার আছে, IIT পড়ার আছে তো তুমি এখন থেকেই ভালো করে school এ পড়তে মন দিয়ে পড়তে শুরু করে দাও নয়তো আগে problem হবে but আহ কিন্তু at the same time আহ তোমার ওই এখনও ওই, ছোট বাচ্চা একটু ভাউ আছে কিংবা এখনো life টাকে অত seriously নেওয়ার নেই তোমার মজা করার আছে আর এই এই point এ বন্ধুরা অনেকই বেশি important হয়ে যায় এই point forward এই point টার আগে বন্ধুরা life এ center মাঝখানে মাঝখানে এসেহি যায় আর আমার মনে হচ্ছে আমার জন্য এই time ছিল যখন আমি finally বন্ধু বানানো শিখেছিলাম শিখে গেছিলাম আহ পুরো ভালো class এ group হয়ে গেছিল তখন আস্তে আস্তে school এ যাওয়া ভালো লাগতো, মনে হত school এ যায় বন্ধুদের সাথে একটু কথা বলি একটু খেলি তখন এই age এ তুমি school এ পড়তে যাও না তুমি school এ যাও, এ তার জন্য যাও না কারন তোমায় যেতে হবে তুমি একটা জিনিসের জন্য যাও যেটা হচ্ছে বন্ধু তখন এই যে তার জন্য ওই যে সব আহ ma'am sir আছে তাদেরও অনেক মুশকিল হয়ে যায় কারন যে,

লোকেরা বলে আমায় এখন almost school এর end এ এসে গেছি বলে কি এই এই বছরগুলো তোমার সব থেকে best হবে সব থেকে ভালো বছর হবে but আমার যত মনে হচ্ছে ওই বছরগুলো সব থেকে ভালো বছর ছিল কোন চিন্তা নেই. তোমার ঘ্যানঘ্যান নেই তোমার অত drama নেই বন্ধুত্ব সব pure সব সিধা সাদা তো ওই সবও ভালো ছিল ওই দিক থেকে আর,

ওটা ছিল তখন life ভালো ছিল আহ খুশি খুশি ছিল ছিল এত বেশি মাথা খারাপ করার জিনিস অত ছিল না আর তারপরে আসলো, seventh eight seventh eight আর সাত আটের যেটা আছে সেটাও ঠিকই ছিল সেটাও similar ছিল আস্তে আস্তে pressure build হয় class বাড়লে specially sixth এর থেকে বেশি বাড়লে but ছিল একটু pressure তারপরে কিন্তু বন্ধুদের সাথে অনেক memory create হয় ওগুলোকে golden years বলে, or at least যেটা আমি বলবো golden years হচ্ছে সুনহেরে সাল যেটাই you say in hindi but আহ তখন ভালো ছিল তখন বন্ধুরাও তখন এর বন্ধুরা না এখন আর বন্ধু নেই তো আমার ওই time গুলো ভেবে কথা ভেবে অনেক ভালো লাগে কারন যে ওরম pure

ওই ওয়ালা ঝামেলা ছিল না তখন তো এখন যেটা আছে তারপরে আসে nine ten nine ten এ যে pressure build হওয়া শুরু করে সেটাতে বাচ্চারা, বাচ্চারা না অনেক বেশি মাথা খারাপ হয়ে যায় অনেকই বেশি আমার ninth তো আমার online ছিল তো অত কোনো, অত বেশি কোন memories নেই ব্যাস ওটাই আছে সকালে উঠতাম laptop খুলতাম আর শুয়ে পড়তাম নয়তো side এ অন্য কিছু কাজ করতাম যদিও আমি অনেক productively নিয়েছিলাম আমি অনেক কাজ করেছিলাম আমি আমার internships আরো সব করে রেখেছিলাম nine tenth online এ হচ্ছে আমি জানতাম online হচ্ছে, তো opportunities পাওয়া আর ওই travel আর ওইসব নেই সব বাড়িতে বসেই করছো তো এখন করে নিলে eleven twelfth এ অত বেশি পড়ার দরকার পড়বে না সব experience certificate সব পাওয়া যাবে, তাই am thankful আহ আমি thankful হচ্ছি আমার জন্য but ওটা ছাড়া school এর একটা ছিল না, বন্ধুদের সাথে cut off হয়ে গেলো তার জন্য, আজ যাদের সাথে তুমি রোজ offline এ কথা বলো খেলো অত বেশি ওরম করো তাদের সাথে না online রাখা অনেক মুশকিল হয় Specially তখন আমি ছোট বাচ্চা তো তখন তোমাদের জীবন একসাথে চলছে তোমরা, routine এ আছো তুমি তো তার জন্য কথাবার্তা হয় but যখন out of routine হয়ে যায় তখন কথাবার্তা একদম বন্ধ হয়ে যায় তো ninth তো আমার জন্য তো যেটা তুমি বলবে আর blur but tenth এ board year আমাদের ভারতে পুরো বানিয়ে রেখেছে কি board year হচ্ছে তোমার ভালো আনতেই হবে আমায় বলা হয়েছিল কি marks জন্য তোমায় মরতে, মরার সময় তোমায় বলবে যেটা পরে আমি realize করেছিলাম এর একদম সত্যি ছিল না আমার ওই marks পাওয়ার দুদিন পরের থেকে কারোর কোনো কিছু, পাত্তাই দেয়নি কেউ ওই marks এ কখনো এখনো অব্দিও পাত্তাই লাগেনি but তখন আমি পুরো রাত্রি জেগে জেগে করে করে আমার পুরো health was health আমার তখন, একদম zero হয়ে গেছিলো তো ওইসব year এর stress অনেক বেশি থাকে আর আশেপাশের লোকেদের থেকে বেশি stress পাও তুমি যে আশেপাশে যেই, family থাকলো friends থাকলো parents থাকলো competition থাকলো সবারের থেকে অনেক পাও আর eleventh twelfth তেও ওটা হয় eleventh এ এসে অনেক তুমি একটু distress করার জন্য করো but

আগে গিয়ে অনেক options থাকে যেটা তুমি নিজের জন্য বানাও যেটা তোমার life এ হয় সবকিছু হয় but তোমরা এরকম একটা বানিয়ে রাখে কি এটা তোমার end হচ্ছে। তো আমার আমি এখনো ওই six seventh এর দিনগুলোকে অনেক মনে করি তখন অনেক ভালো ছিল তখন হাসি ঠাট্টা সব হতো এত বেশি মাথা খারাপ হতো না কিন্তু

আবার ওই বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর এইসবের পেছনে মাথা না ঘামানো হবে okay thank you Hello কৈলাশ দা, কেমন আছো? এই ভালো আছি। তুমি কেমন আছো রকি ভাই? আরে রকি ভাইয়ের খবর কি খারাপ থাকতে পারে? সেটাই দিয়ে কেমন খবর চলছে সব বলো? খবর তো একদম ফাটাফাটি, বলার বাইরে ঠিক আছে। তো তাও একটু ধরো তার মধ্যে থেকে একটু ধরো রকি ভাইয়ের ঠান্ডা লেগে গেছে, সেই দিকটা এখন বন্ধ আছে মনে হয়। তাই রকি ভাই হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে রকি ভাই বুঝলে? ওই রকি ভাই হবো না, আমি kgf এর রকি হবো। ও ভাই তুমি kgf এর রকি হবা?

আমার কম আছে নাকি? না তোমার কম নেই দেখলাম তো ছাদে আসছিল না তোমরা তো দুতলা করলে বাড়িটা রাখবার জন্য attitude,

দিয়ে বলো, আবহাওয়ার খবর একটু শুনি তোমাদের। হম আচ্ছা তার আগে বল তোর বাড়িতে মেয়ে, বউ, তুই, তোর বাবা, মা সব কেমন আছে? হ্যাঁ ভালোই আছে সব, তবে মেয়েকে একটু ঠান্ডা জ্বরের মতো লেগেছে আবহাওয়া পরিবর্তনের জন্য ধরো। হম হম হম ওটাই তো। আবহাওয়া খুব খারাপ রে এখন। কখন সকালবেলায় উঠছি তখন খুবই ঠান্ডা লাগছে যেই দশটা পার হচ্ছে সেই আবার গরম লাগছে, ঠিক আছে। আবার ধর, যেই বিকেল বিকেল হচ্ছে বা ধর সন্ধ্যেবেলা হচ্ছে বা সন্ধ্যেবেলা হচ্ছে তখন ধর,

সেই বসন্তকালে হয়না অমনি type এর লাগছে, মানে তিনটে কালকে একবারে একটা দিনে তৈরি করে দিচ্ছে weather, সেটাই তো কি করবো বলো দিয়ে কি বলো তো দিয়ে এই ধরো সকালে যখন বেরোচ্ছি পোশাক শীতের পোশাক নিয়েই বেরচ্ছি sweater muffler যা যা লাগে, দিয়ে ধরো যখন যত বেলা বাড়ছে তখন ওগুলো খুলতে হচ্ছে তখন রাখবো সেই কি বলবো বাইরে গেলে তো খুবই অসুবিধা হচ্ছে এখন।

সেটাই। দিয়ে এখন কাজকর্ম কোথায় চলছে? কাজকর্ম তো ধর একটা private company তে ঢুকেছি ঠিক আছে, তো আর ওই আর কি। তুই কি করছিস? আমি আর কি করবো এই চাষবাস তাছাড়া। আমি ভাবছিলাম যে হয়তো চাষবাসই করবি, না ওটা সব থেকে ভালো ভাই কারোর ওই under এ কাজ করার থেকে নিজের চাষ করা অনেক better মানে মাইনে বেশি তারপরে ধোর নিজেরস্ব একটা freedom পাওয়া যায়। সেতো বটেই। কারণ চাষী কারোর কথা শুনবো না তো আমরা, আমরা নিজে চাষ করবো নিজে বিক্রি করবো বুঝলা? সেটাই। তোদের মানে কি বলবো আলাদাই একটা তোদেরই attitude তোরাই রকি ভাই আসল। না কিন্তু মানে আসলে আমরাই রকি ভাই কিন্তু এখনকার যুগে আমরা রকি ভাই না, কারণ দেখো এই যা চাষবাসে যা খরচা তারপর কীটনাশক সার এসবের যা খরচ কিন্তু সেতুলনায় তো আমরা মানে, মানে সবজি বলো ধান বলো সরষে বলো এগুলোর তো কোনো দাম পাচ্ছিনা না। হম হম হম ওটাই ওটাই সরকার এটা একটা খারাপ পদক্ষেপ নিয়েছে যদি তোদের ওই জিনিসগুলোর ওপর দামটা মানে দেখ বাজারে তোরা যেটা বিক্রি করছিস চালটাকে সেটা কিন্তু বাজারে value প্রচুর, ঠিক আছে? but তোদের কাছ থেকে যারা কিনছে তাদের কাছে তোরা value পাচ্ছিস না, middle man যে থাকছে সে ওই দিক থেকে ধর বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু তোদের ব্যাপার টা হচ্ছে তোরা down এ নেবে যাচ্ছিস।

সেটাই, তারপর ধরো এই তো আবহাওয়া আছে ধরো শীত তারপর তো কি বলবো সময় মতো বৃষ্টি হচ্ছে না তারপর তো রোদ্দুর উঠে ধরো কি বলবো সবকিছু পুড়ে যাচ্ছে এতো রোদ্দুরও হচ্ছে এখন। হম হম হম তাও তো এখন তোর গ্রীষ্মকাল আসেনি, গ্রীষ্মকাল আসলে তখন তো আরও খারাপ অবস্থা হবে। তাহলে এখন কি চাষ করছিস তোরা? এখন ধরো রবিশস্যের চাষ, শীতের সময় ধরো এই ধরো সরষে, গম তারপর মটরশুটি, আলু তারপর মূলো যতরকম ধরো গাজর, বুঝলে, তো তোরা তো সেই ডিসেম্বরের দিকে আলু লাগাস না, তো তখন যে অনেক জল হয়েছিল, তখন আলুর কোন ক্ষতি হয়নি? হ্যাঁ কথাটা বললে সেই সময় তো ধরো আলু লাগিয়ে ছিলাম, এবার আলু মানে প্রচুর যদি জল হয়ে যায় তাহলে পচে যায় বুঝলে তো আলুর জলের দরকার মোটামুটি মানে যেমন লাগে দরকার। এবার

হ্যাঁ অসুবিধা হয়েছিল বলতে ওই কি ধরো গাছের পাতাগুলো মরে যাচ্ছিল তারপরে ধরো কিছু আলু তো পচে গিয়েছিল খুব সমস্যা। তারপরে ওই সরষে ফেলার time ধরো মানে আমাদের যে একটা বতর বলে জমিতে বুঝলে, ওটা ধরো নষ্ট হয়ে গিয়েছিল, অনেক জন তো সরষে ফেলতে পাইনি প্রায় ধরো আবহাওয়ার জন্য। ওটাই ওটাই ওই একটা ওই একটা জিনিসই খারাপ, তো এগুলো যদি একটু ধর সরকার থেকে দেখে না তাহলে কি বলতো সব দিক থেকে better হবে তোদের তোরাও বেঁচে যাবি plus ধর,

তারপরে weather ও ধর তোদের যদি সাথে না থাকে তাহলে তো মানে তোদের আর কিছু করারই থাকবে না। সেটাই, এখন যা পরিবেশ দূষণ হচ্ছে সেক্ষেত্রে weather তো আর ঠিক সময় ঠিক মতো আসছে না না। ওটাই, weather এর কি দোষ বল মানুষেরই দোষ মানুষতো weather কে ঠিক করতে দিচ্ছে না ঠিক থাকতে দিচ্ছে না, এতো pollution হচ্ছে তারপরে ধর এতো মানে অত্যাচার হচ্ছে weather এর ওপরে।

সেটাই কারণ দেখো ঠিকমত বর্ষাকালে মানে বৃষ্টি হচ্ছে না যে ধান চাষ তারপর তো আরও যে অন্যান্য চাষগুলো হয় সেগুলো হচ্ছে না, ফলে চাষীরও তো খুব মানে কি বলবো আর্থিক, সংকটের মধ্য দিয়ে যাচ্ছে plus ধরো আমদানি রপ্তানি এর মধ্যে হচ্ছে মানে খুবই কম, বুঝলে? হম হম মানে ব্যাপারটা কি হচ্ছে দেখ, যখন ধর শীতকালে যখন বর্ষাকালে ধর আহ যে ফসলগুলো দরকার হ্যাঁ সেই ফসলগুলোতে তখন বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না ঠিক আছে, আবার যখন ধর, যখন গরম time যখন খরা যেটা হয় সেটা খরার time এ যে ধর জলের দরকার নেই যেটা ধানটা হয় খরার ধানটা তখন আবার কি হয়েছে জল হয়েছে তখন কি হচ্ছে এদিকেও নষ্ট হচ্ছে ঐদিকেও নষ্ট হচ্ছে তাই জন্য ধর, হম জিনিসের দামও বাড়ছে, আর তোদের তোরা তেমনি value ও পাচ্ছিস না জিনিসটার মধ্যে। সেটাই তুমি একটা ঠিক কথা বললে যেটা বর্ষার ধানের কথা বললে তুমি মানে খরার ধানের কথা হম যখন আমরা ওটা লাগাই তখন কি বলবো বৃষ্টি তো হয়না ওটা খরার মানে এই sorry বর্ষার জলের ওপর depend করে লাগানো হয় যখন দিয়ে মাঠে dip গুলো থাকে না dip গুলো থেকে জল নিয়ে আমরা কোন মতে ধানটা চাষ করি ঠিক আছে? চাষ করে ধর যখন বড়ো হয় তারপরে যখন কাটার সময় আসে তখন কিন্তু বৃষ্টির কোন প্রয়োজন নেই তখন এতো বৃষ্টি হয় যে ধানটা মানে আমরা চাষ করে ওতো মানে কি বলবো, ভালো করেছি সেটা তখন আর তুলতে পারি না মাঠ থেকে, তখন মাঠেই খারাপ হয়ে যায় নাহলে ধরো তুষার বৃষ্টি তারপর শিলাবৃষ্টি এইসব হয়ে ধান ঝরে যায় চাষীদের তো প্রচুর ক্ষতি হয় কি বলবো তোমাকে, হম ওটাই ওটাই। তারপরে দেখ এখনকার weather দেখ এই যে ধর এটা ধর আমের season এবার ধর আম হবে ঠিক আছে আমের মুকুল হয়েছে ঠিক আছে তো এবার দেখবি আহ weather কি করবে দেখ, weather এই time এ এবার আমাদের মনে হচ্ছে যে weather নিজে থেকে ইচ্ছে করে করছে যে দেখো তোমরা আমাদেরকে অত্যাচার করছো আমি তোমাদের ওপর অত্যাচার করবো। দেখবি দেখ এই এই time এ দেখবি এবার এই time এ ধর বৃষ্টি হওয়ার তো কোন কথা হয়না,

তো তখন ওই same জিনিস তখন দেখবি market এ দাম বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ এখন ধর কি মাস চলছে এখন চলছে মাঘ মাস হাঁ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি তারপর জল ঝড় চৈত্র মাসে তো কালবৈশাখী ঝড় যেটা আসে, চৈত্র বৈশাখ মাসে তখন ধর আমগুলো তো কেবল ছোট ছোট হয়ে থাকে তখনই যদি ঝড় হয়ে যায় না তখনই ঝড়ে পড়ে যায়, তুমি কথাটা ঠিক বললে। হম ওটাই হয় ওটাই হচ্ছে মানে আগের season এও দেখলাম যে প্রচুর আম হয়েছিল প্রচুর মুকুল হয়েছিল but ওই যে বৃষ্টি ঝড় জল এই নিয়ে করে দিল তখন গোটা এ টাই নষ্ট হয়ে গেল। সেটাই। তুমি এখন দেখো না মানে এখন এই মাঘ মাসের মাঝে মধ্যেই এক আধটু বৃষ্টি হয় তো এখন অবধি এখন অবধি একটুকো বৃষ্টি হয়নি এবার। হম হম হম ওটাই ওটাই। ধর এখন মানে আবার দেখ শীতকালে তো কোনদিন বৃষ্টি হয়না but এখন এই বছর দেখবি শীতকালেও বৃষ্টি হয়েছিল। হ্যাঁ হয়েছিল তবে এখন যদি একটু বৃষ্টি হয় তো কি হয় বলতো সরষে গম তারপর আলু, মানে খুব বৃষ্টি না মাঝে মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এগুলো কি মানে চাষীদেরকে মানে extra খরচ করে ওই যে, tulu pump বা যে বাচাচ্ছে জমিগুলো সেগুলো খরচাটা একটু কমে যায়, কিন্তু সেগুলো তো হয়না না। হম ওটাই, মানে weather বলছে যে তোমরা আমাকে support করছো না তোমরা আমাকে দূষিত করছো তো আমরাও তোমাদের কোনো support করবো না, ওটাই হয়ে গেছে। সেটাই কারণ প্রকৃতিকে আমরা মারলে ও ও ঠিক মারবে আমাদেরকে। হম ওটাও কথা। দেখ আমাজনের কথা বলছি দেখ আমাজন যে জঙ্গল সেখান থেকে ধর গোটা world এর oxygen সরবরাহ করা হয় ঠিক আছে, তো সেখানে আগে oxygen level মানে আমাদেরকে দিত ধর ninety percent ঠিক আছে? সেখানে আমাদেরকে এখন যদি দিচ্ছে তোর sixty percent কারণ এতো আগুন তো লেগে গেলে সেটা তো জানিস আমাজন জঙ্গলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কদিন আগে শুনেছিলাম যে একটা জঙ্গলে এ আমাজন জঙ্গলে আগুন লেগে অনেকটা অংশই পুড়ে গেছে, তারপর তো পশু পাখি অনেক কিছুই মারা গেছিলো ওই আগুনে পুড়ে।

তাহলে এতোটা কম মানে ত্রিশ percent এর কাছাকাছি কম oxygen তারমানে মানুষ তো ধর মানে যদি main কথা হচ্ছে আমাদের সব থেকে oxygen আসে আমাজন থেকেই আমাজন জঙ্গল থেকেই, এবার ওখানেই যদি এতোটা মানে ঘাটতি হয়ে যায় তাহলে তো আমাদের মানে এখন মানে নিশ্বাস নেওয়া বল বা শ্বাসকষ্ট বল যাদের শ্বাস কষ্টের patient আছে তারা তো আর ধর বাঁচার কোন scope ই পাবে না। সেটাই কারণ দেখো আমাজনকে পৃথিবীর heart বলা হয় যাতে উম বিজ্ঞানসম্মত ভাবে আমাজন জঙ্গল হচ্ছে পৃথিবীর heart মানে ওখান থেকেই ধরো কি বলবো ninety percent oxygen মনে হয় ওখান থেকেই আসে কারণ জঙ্গলটা এতো বড়ো, যে ধরো oxygen ধরো ওখান থেকেই পুরো কি বলবো পৃথিবীতেই সরবরাহ হয়।

হ্যাঁ তারপর ধরো এমন বড়ো জঙ্গল যে সূর্যের আলো মানে ছোট ছোট গাছ যেগুলো নিচে আছে সেগুলো পায়না মানে এতো বড়ো জঙ্গলটা। হ্যাঁ হ্যাঁ প্রচুর ঘন জঙ্গল আর মানে সব ধরনের প্রজাতির ধর সাপ বল বা others কিছু বল সব আছে ওখানে। সেটাই এবার ধরো এই সব মানে গাছ কাটা তারপর তো ধরো আমাদের এখানে প্রায় ধরো বন সংরক্ষণ তো উঠেই গেল কোথায় এখানে তো আর কোন বন সংরক্ষণ হচ্ছেই না। গাছের কথা তো বাদই দে, আমাদের এখানে দেখ গণপুর জঙ্গল আগে যখন আমি ছোট ছিলাম তখন কত আহ মানে ঘন ছিল but এখন যেহেতু আমি ধর তোর ওখানেই কাছে একটা institute এ পড়ি,

ধর একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে তাহলে আমাদের আহ মানে প্রকৃতি বল বা others যা কিছু বল ভারসাম্য সব বজায় রাখবে but সেটা তো হচ্ছে না একটা গাছ দুটো গাছ কেটে নিচ্ছে তো একটা গাছ,

সেটাই তো কিন্তু এখন দেখলাম নাকি আমাদের এই block আমাদের যেটা আছে পাশে সেখানে দেখলাম মানে গাছ লাগানোর জন্য অনেক কিছু মানে ওরা আয়োজন করছে ধরো campaign করছে যে গাছ লাগায় প্রাণ বাঁচাও এসব, চলছে বুঝলে। হম campaign ই চলছে but ধর মানুষ যতদিন না বুঝবে নিজের value টা যে গাছ না থাকলে আমরা বাঁচবো না, ততদিন মানে সব প্রত্যেকটা মানুষের কাছে যতদিন না এটা clear হবে যে না, গাছ ছাড়া আমরা অচল বা গাছ ছাড়া আমরা কিছু পারবো না ততদিন না মানে আমি মানে ভাবতে পারছিনা যে ততদিন হয়তো মানুষকে বলেও কিছু করা যাবে, যত দিন না কোন মানুষ ধর কোন মানুষ যদি নিজের মধ্যে, সেই দায়িত্বটাই না নিয়ে আসে, তাহলে আহ কোন মানুষকে বুঝিয়েও বা বলেও দশ বার বলো একশো বার বলো পারা যাবে না।

শীত সবরকম ঋতু সব ঠিক সময়ে আসবে কিন্তু ধরো এগুলোই তো মানে পরিবেশ থেকে কম বেশি হয়ে যাচ্ছে দিয়ে ভারসাম্যটা হারিয়ে যাচ্ছে দিয়ে ধরো ঋতু পরে আসছে আগে আসছে এরকম হয়ে যাচ্ছে বুঝলে। হম হম হম বলেই তো আমাদের এতো problem হচ্ছে। আগে ধর আগেকার লোকদের রোগ বল যা বল কিচ্ছু ছিল না, but এখনকার দেখ অনেক চাষী আছেন বা অনেক লোক আছে যারা ধর, আহ হয়তো চাষীদের কাছ থেকে ভালো কিনছে জিনিস but ওরা সেই জিনিসটাকে ধর মানে chemical দিয়ে বা কিছু করে শাক ভালো করে বিক্রি করছে বা ধর অনেক চাষীরাই কি করছে, আগেকার কি হতো আগেকার ধর, পুরো প্রাকৃতিক আহ মানে নিয়মেই ধর চাষবাস হতো but এখন কি হচ্ছে এখন ধর chemical আসছে urea আসছে তারপর আজাসজাত জিনিসগুলো আসছে যাতে আহ কম time এ মানে বেশি ফসল হয়, ঠিক আছে। যেমন মাছের ব্যাপারটা দেখ আগেকার মাছের ব্যাপারটা হতো আগেকার মাছ বড়ো বড়ো হতো আর প্রচুর মানে বড়ো size এর হত but দিয়ে but এখন কি করছে এখন একটা মাছকে নিচ্ছে,

খেয়ে মানুষের শরীর খারাপ হ্যাঁ বা বল বা কোন রোগ বল এগুলো হয়ে যাচ্ছে।

হম ওটাই এবার ওগুলোতো ধর কিছু আমি মানছি মানুষকে তেলে ভেজে দিলে মাছকে তেলে ভেজে দিলে বা কেটে দিলে হয়তো ধুয়ে দিলে ভালো করে থাকবে না but ভাই ওর মাংসর মধ্যে তো কিছু তো একটা তো থাকছে। যেটা খেয়ে আমাদের শরীর খারাপ করছে। বা সবজিতেই তোকে কথা বলছি সবজিতে সবজি যখন তুই দেখবি গরম জল করে যখন ধুবি ভালো করে তখন দেখবি ওর মধ্যে থেকে একটা আলাদা রঙ বার হয়ে যাচ্ছে যেটা দিচ্ছে রঙ যাতে,

ঠিক ঠিক ঠিক কারণ দেখো আমরা একটা টমেটোর কথা বলি টমেটো যখন market এ বিক্রি করি আমরা হম হম তাহলে ধর একটা পাকা দানা তো দুই থেকে তিন দিন থাকে তারপর পচে যায় ঠিক আছে?

তাহলে সেগুলো কি হচ্ছে এখন ওগুলো নিয়ে গিয়ে ওরা chemical এ ফেলে রাখছে দিয়ে ধর ঐ টমেটোটা প্রায় এক মাস যাবত market এ ঘোরাঘুরি করে বিক্রি হচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ ওটাই ওটাই। তাহলে দেখো আমরা যেটা তিনদিনের মধ্যে বিক্রি করছি এবং তিনদিনের মধ্যে যারা খাচ্ছে ওরা ঠিকঠাক পাচ্ছে মানে আমাদের গ্রামে যে সবজিটা পাচ্ছে সেটা অতটা ক্ষতিকর নয় কিন্তু ক্ষতিকর, কারণ দেখো, আমরা যে আগে organic চাষ করতাম organic বলতে ধর জৈবসার দিয়ে কিন্তু এখন তো সেটা দিয়ে হচ্ছে না না এখন ধরো কীটনাশক বা,

যেটা জোড়া বলছে সার সেটা ছাড়া এখন চাষ করা অসম্ভব কারণ পরিবেশটা এত এতোটা দূষণ হয়ে, মাটির উর্বরতাও কমে গেছে বুঝতে পারলি, মাটির উর্বরতা কমে গেছে এই যে এতো tower বল বা এতো ধর কি বলবো এতো tower বা এতো নিচে দূষণ হচ্ছে না,

সেটা ধর অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে একটা। সেটাই তুমি একটা বললে যে tower এর কথাটা বললে না, tower টা ধরো দিন দিন তো update হয়ে যাচ্ছে থ্রি জি থেকে ফোর জি, ফোর জি থেকে ফাইভ জি আরও ভবিষ্যতে হয়তো সেভেন জি, ফোর জি, সিক্স জি আসবে। ওটাতে কি হচ্ছে দেখো ওটাতে কিন্তু পাখি যে ছোট ছোট, মানে কি বলবো যে আগেকার পাখিগুলো ছিল যেগুলো পোকামাকড় খায় সে পাখিগুলো দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে পরিবেশ থেকে আমাদের।

হুম্ সেগুলো যদি পাখি থাকে তো ওরা খেয়ে নেয় বা আরও মানে একটা পাখির পিছনে অনেক পাখি থাকে দেখবে একটা দল মিলে যায়, এবার সেগুলো তো আসতে আসতে হারিয়ে যাচ্ছে না এবার সেগুলো মারতে কি হচ্ছে আমদের কীটনাশক দিতে হচ্ছে কারণ পাখিতে খেতে পারছে না, পাখি তো নাই,

হ্যাঁ হ্যাঁ তারপরে ধর খাবার ঠিকঠাক হচ্ছে না ঠিক আছে, তারপরে এখনকার ধর ব্যস্ত মানুষ তো time এ ঠিক ঠাক সবকিছু করতে পারছে না, হম তাইজন্যে আরও শরীর খারাপ। আর আগেকর যুগের মানুষের, কত শক্তি ঠিক আছে আর but এখন যেই মানুষ ত্রিশ cross করছে ত্রিশ পঁয়ত্রিশ cross করে যাচ্ছে হম সাঁইত্রিশ আটত্রিশে ঢুকে যাচ্ছে সেই মনে হচ্ছে যে ওদের মানে আমাদের আগেকার মানুষরা যখন, সত্তর আশিতে যেতো তখন ওদের অবস্থা মানে খারাপ হতো তাও হতো না কারণ ধর আমার দাদুরই বয়স ধর এখন তোর ওই কত বিরাশি তিরাশি হবে, তো তাও আমি মানে যে কাজগুলো পারবো না সেকাজগুলো দাদু করে দেবে মানে এতটাই শক্তি আছে।

হম ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে।